কিছু মানুষজন দাঁড়িয়ে আছে। একটি বাচ্চা রয়েছে আর এম আকাশিতে সাথে মেঘ জমেছে।

এই ছবিটাই দেখা যাচ্ছে যে এটা একটা চওড়া রাস্তা যার দুদিকে সাদা রং দিয়ে লাইন টানা রয়েছে ।